এবং একটি সুন্দর ফুলের মালা রয়েছে এবং পেছনের দিকে একটি বড়ো পোস্টার রয়েছে।

এই দৃশ্যটিতে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি সেলুন | এবং সেখানে দুটি লোক বসে আছে | দুজনের হাতে মোবাইল রয়েছে।